এখানে একটি চিত্র রয়েছে চিত্রটিতে দেখা যাচ্ছে অনেকগুলো বড় বড় বিল্ডিং দূরে একটি পিলার রয়েছে সেটাতে অনেকগুলো লাইনে তার রয়েছে।

এখানে একটি চিত্র রয়েছে। চিত্রিটিতে দেখা যাচ্ছে অনেক বড়ো বড়ো অনেক গুলো পাহাড়। পাহাড়ের পাশে সাদা মেঘের আ খেলা করছে।

অনেকগুলি লাইন এর তার রয়েছে। কিছু ল্যাম্প লাইট রয়েছে। দূরে দোকান দেখা যাচ্ছে ছোট বড়ো। কিছু স্টপেজ রয়েছে। আকাশ দেখা যাচ্ছে। কিছু গাছ রয়েছে।

অনেক ছোট বড়ো ট্যাক্সি ও বিভিন্ন রকমের গাড়ি দেখা যাচ্ছে সাদা রঙের কালো রঙের গাড়ি রয়েছে অনেকগুলি মানুষ রয়েছে একটি রাস্তা গেছে পাকা-আ কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে দূরে নীল আকাশ সাদা মেঘ দেখা--